ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি হোন্ডা মোটরসের আউটলেট যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সামনে কতগুলো স্কুটি রাখা রয়েছে সম্ভবত এটি বিক্রির উদ্দেশ্যেই রাখা রয়েছে।

এটি একটি মার্কেট এর ছবি মার্কেট এ দুপাশে দুটি বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে ।

এবং ওপারে একটি পাঁচিল। পাচিলের সামনে কত গুলি সুপারি গাছ দেখা যা --

এটি একটি পেট্রোল পাম্প এর ছবি। পেট্রোল পাম্প টি ইন্ডিয়ান অয়েল কোম্পানির পেট্রল পাম্প । পেট্রল পাম্প এর মধ্যে দেখতে পাচ্ছি একটি গাড়ি --

এটি একটি ডাইনিং প্লেস ছবি যেখানে একটি পাখা এবং ছটি চেয়ার আমরা দেখতে পাচ্ছি।

এটি অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট -এর একটি অ্যাডভার্টাইজমেন্ট । ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড - এর এডভার্টাইজমেন্ট বড়ো বড়ো করে দেওয়া রয়েছে ।

এটি একটি পড়ন্ত বিকেলের চিত্র যেখানে সামনে রাস্তা দিয়ে লোকজন হেটে চলে যাচ্ছেন এবং এক ব্যক্তি টোটো চালিয়ে সামনে দিয়ে যাচ্ছেন ছবিটি দেখে মনে হচ্ছে বিকেলবেলা তোলা ছবি।

তাই ছবিটি খুব একটি স্পষ্ট নয়।